চারিদিকে শুধু পর্বত আর পর্বত।

জলাশয়ে নামার জন্য সিঁড়িও তো করা রয়েছে।

সব কেক -এর ছবি মনে হচ্ছে।

এবং সামনে কিছু গুলো কত গুলো নোক লোক ও দাঁড়িয়ে রয়েছে।

জায়গা যেখানে একটা গাছ রয়েছে | যার গায়ে কিছু কাটা রয়েছে | এবং তার ওপর অনেকগুলি --

উম-ম-ম বড় বা ছোট ছোট উম হাফ ভাঙা বাড়ি রয়েছে এবং--

এবং মিনা রয়েছে এগুলোর পাশেপাশে অনেক মানুষগুলোকে দেখা যাচ্ছে এবং সেটা ধরে একজন দাঁড়িয়ে আছে সেটাও দেখা যাচ্ছে।

উর্য দেখা যাচ্ছে নীল আকাশ দেখা যাচ্ছে।